এখানে একটি লিভিং রুম দেখিতে পাইতেসি।

বিল্ডিংটিতে একটি বিবাহের অনুষ্ঠান চলিতেসে।

রেস্টুরেন্টটিতে একটি সাইনবোর্ড দেখা যাচ্ছে।

সাইনবোর্ডটিতে মালা বে লেখা আছে।

এখানে একটি ব্রীজ দেখা যাচ্ছে।

সেলুনেটির ভিতরে একটি বড় আয়না লাগানু আসে।

এখানে একটি বেডরুম দেখিতে পাইতেসি।

পালঙ্কের পাশে কয়েকটি চেয়ার দেখা যাচ্ছে।

বিল্ডিংটির পাশে অনেকগুলো গাছ দেখা যাচ্ছে।

ক্লাসরুমের বিতরে কয়েকটি চেয়ার দেখা যাচ্ছে।

ক্লাসরুমটিতে একটি হোয়াইট বোর্ড লাগানো আসে।

কমন রুমটিতে কয়েকটি চেয়ার দেখা যাচ্ছে।

দোকানটির বিতরে অনেকগুলি ফুলের মালা জুলানো আসে ।

রুম -টির ভিতরে কয়েকটি বসার সিট রাখা আসে।

এখানে এক- -টি কসমেটিকের দুকান দেকিতে পাইতেসি।

বিল্ডিংয়ের সামোনে একটি বাইক রাকা আসে বিল্ডিংয়ের সামোনে ব্লক রাখা আসে।

এখানে কয়েকটি এয়ার কন্ডিশনিং ইউনিট রাখা আসে।

দুকানটিতে অনেকগুলি সেলফ লাগানো আছে।

সেলফের উপরে অনেকগুলি সি_পি_ইউ রাহা আসে।

সমুদ্রের পাশে অনেকগুলু গাসপালা দেখা যাচ্ছে।

সামনে কয়েকটি ম্যাগাজিন জুলিয়ে রাকা আসে ।

শপের ভিতরে কয়েকটি চেয়ার দেখা যাচ্ছে।

এখানে একটি টেবিল দেখিতে পাইতেসি।

পাহাড়টিতে ঘন জঙ্গল দেখা যাচ্ছে।

এখানে একটি আলপনা দেখিতে পাইতেসি।

এখানে একটি শপিংমল দেখিতে পাইতেসি।

শপিং মলের সামোনে একটি বড় সাইন বোর্ড লাগানো আসে।

এখানে একটি রাস্তা দেকিতে পাইতেসি।

রাস্তাটিতে একটি ই রিকশা দেখা যাচ্ছে।

ঘরের পাশে একটি গাস দেখা যাচ্ছে।